এইটা একটা দির্শ যেখানে সবে সবে সকাল হচ্ছে।

সাইড এ বসার জায়গা আছে তিনটে হাঁ --

থিক করছে নীল কালার -এঁর তার ঝুলছে--

জামার রং টা অ্যাশ কালার --

চেয়ার টেবিল আছে খাতা পেনসিল আছে ।